এখন টাকা নেই রে। এতো বাজে শরীর খারাপ লাগছে নাহ, মনে হচ্ছে মাথা ঘুরে, আর এই ঘরে তেও ঢুকতেই ইচ্ছা করছে না আর এই ঘরে তেই আমাকে শুতে হচ্ছে। এতো রোদে গরম হয়ে গেছে ঘরটা। মনে হচ্ছে যেন গরম হাওয়া বেরোচ্ছে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আগে আমাকে এই same জিনিসটা আমি মোটামোটি দশ বারো বছর আমাকে এতো কষ্ট হয়েছে তারপরে এই আহ এই বছর থেকে গরম কাল থেকে আমার আর কোনো কষ্ট হচ্ছে না কারণ আমি থাকি নিচের ঘরে এর ওপরে আবার ঘর আছে। আমি নিচের ঘরে ঠিক আছে? কারণ এর ওপরেও একটা ঘর আছে। ছাদ আছে, ছাদের ওপরে সেই কি একটা করা আছে

ওটাকে কি বলে? হ্যাঁ যাই হোক। ওখানে আরো ঠান্ডা। তো আমার কোনো অসুবিধাই নেই। হ্যাঁ এক সপ্তাহ আগে আমি এই এক সপ্তাহ আগে অবধি আমি ইয়ে কম্বল গায়ে দিয়ে ছিলাম। ভোর বেলা এতো ঠান্ডা লাগতো। সে তো আমিও। এমনিতেও weather টিই ওরম ছিল। না ওপরের ঘর আরো গরম। উপরের ঘর ওপরের ঘর তো গরম থাকবেই। যাদের ওপরের ঘর আছে তাদের নীচেতে তোর ঠান্ডায় থাকে।

এর জন্য ওপরে ঘর করলে ওপরে থাকতে হয়, নিচে থাকা যাবেনা হম বুঝলাম কি করলি? কি খেলি? excel তালে কবে কবে আহ শেখাচ্ছে তালে?

কবে থেকে আহ start হবে ওটা? জানিনা এখনো বলে নি। বললো phone করে দেবে। ও আমার phone এর net ও চলছে না wifi র net ও চলছে না, আজব। আমার তো চলছে না। wifi নাকি? wifi এ

wifi র যে package দেয়? কত package ওটা? ওই তো চারশো বাহাত্তর চল্লিশ MBPS তাইতো? বুঝতে পেরেছি।

হতে পারে আমি ওইসব জানি না।

উফ আমার এতো ভালো লাগছে না, তোকে কি বলবো। ধুর। একে পেটের মধ্যে অস্বস্তি তারপরে শরীর অস্বস্তি

আরে কিছু আমার একটা বন্ধু বাড়িতে AC আছে। ওর বাড়িতে চলে যাই , বিদিশা অন্তত একটু ঘুম তো হবে শান্তির। AC তে থাকা আরো খারাপ। সে তো জানি কিন্তু অন্তত আমার ঘুমও হচ্ছে না রে। ওই রাত্তির এর ওই দু দিন ঘুম, কালকে তো ঘুমাইনি রাত্তিরে। ভোর বেলা একটু ঘুম হয়েছে আমার। এতো কষ্ট হচ্ছে আমার। সেই ফিউশান এর কথা মনে আছে? ফিউশন এ যখন আমরা থাকতাম কিন্তু AC তেই থাকতাম। তুইও বল মাঝে মাঝে কিরাম সব বন্ধ হয়ে যেত। বন্ধ হয়ে যেত? হ্যাঁ রে দুশো দুই এ মাঝে মাঝেই AC খারাপ হয়ে যাচ্ছে। ও দুশো দুইয়ে ওরকম হতো। আমি তো দুশো দুইয়ে বসতামই না। আমার তো দুশো দুই এ বসতে হতো সুমনের জন্য আর বাবুলের জন্য।

দুশো দুইয়ে আমি বসতাম নাহ ওপরের ওপরের room গুলো হচ্ছে আহ ছোট room মোটামোটি AC গুলো ভালোই ছিল। মানে ঠান্ডা হয়ে থাকতো। আর প্রত্যেকে ঠান্ডাও হতো ওই onboarding এর room টায় কোনোদিনও ঢুকেছিলি? বাপরে বাপ্

on boarding on boarding এ একদিন তো ওটা কত তিনশো আহ উম তিনশো তিন না something এরম কিছু একটা ছিল।

আমি মরে যাবো হালকা করে। তুমি নাজরীন বলে কাউকে চেনো? নাজরীন?

রাফিজা কে চেনো? হ্যাঁ, রাফিজা কে তো চিনি। আহ রাফিজারই বন্ধু নাজরীন। না sorry রাফিজার বন্ধু নাজরীন! উহ নাজরীন নাজরীন নাজরীন নাজরীন, না না~ নাজরীনের বন্ধু ও কি বিদেশে আছে নাজরীন? না ও sir এর team এ ছিল না। ও সেই নতুন করে কে, নতুন কে একটা maam এনে এসেছিলো like কি নাম? যে কিছু জানতো না

না না না, ও সুমনের পরে সুমনের পরে, কে একটা মেয়েই তো আসলো নাহ, সেই ও কিছু জানতো না।

রুম্পাদি ভালো অন্তত আমাদের maam এর থেকে তো ভালো। হ্যাঁ, ওদের team নেই মনে হচ্ছে নাজরীন ছিল। ওদের team এ নালে তানভীরের team এ মনে হয়। ও তানভীর sir এর team তো তানভীর sir তো অনেক দিন আগেই ছেড়ে দিয়েছে। তানভীর sir খুব মানে ভালো লোক। হ্যাঁ। বাবুল ওকে মাথা খারাপ, তুই জানিস সুমনকে তখন কিছু বলতো না নিচে sir কে তেমন কিছু বলতো না। আর পিয়া maam কেওতেমন কিছু বলতো না, খালি বাঁশ দিতো তানভীর sir কেই। আর তানভীর sir মাথা নিচু করে সব শুনে নিতো। তানভীর sir বিশাল ভালো ছিল। সুমনকে তো কিছুই বলে না, কি জাদু করে রেখেছে কি জানি! বুঝলাম। wait আমি তোমাকে আরেকবার call করছি। হ্যাঁ, হ্যাঁ

আহ বিশাল আমি জানি জানি জানি, আমি জানি।

পাওয়াই যাবে তো tension কিসের? তাহলে কি হয়ছে ব্যাপারটা কি হয়ছে বলতো? মানে

হম হম হম আরে ঠিক করলে, কোন tension নেই, একটা কাজ করো কোন bank এ আছে খাতা? HDFC এ আছে তো? একটা কাজ কর ঠিক আছে? সব থেকে ভালো কাজ বলছি আমি। bank এ যাবে bank এ যে কমলদা আছে ঠিক আছে। খুব বদমাস লোক কিন্তু, ও ঠিক আছে? কিন্তু ওই loan টা সামলায়, HDFC bank গিয়ে কমলদার থেকে কথা বলবে, বলবে কি আমি number দিয়েছি, ঠিক আছে? আমার নামটা শুনলে, তুমি এইখানে সব document গুলো নিয়ে যাবে। bank এর খাতা নিয়ে যাবে, bank এ কত টাকা আছে তোমার মানে আছে এই যে তুমি পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা আর কতদিন দিয়ে আছে account এ

ওইটার tension নাও না। ওইটা আমি করিয়ে দেব, একদম essily হয়ে যাবে। ঠিক আছে?

আহ তার পরেও একটু নাটক করবে, ঠিক আছে? এই processing এ হবে না। এই হবে না। এই হবে না। তেই হবে না। ঠিক আছে? অনেক গুলো বলবে, ওকে বলবে একটাই কথা, কানাইয়া সবকিছু করিয়ে দেবে কানাইয়া বলেছে সবকিছু করিয়ে দেবে। আপনি শুধু loan টা পাশ করিয়ে দিন। ঠিক আছে? আপনি শুধু paper work টা পাশ করিয়ে দিন। যে আপনার খরচা আছে, ওখানে কানাইয়া আপনাকে সবকিছু করিয়ে দেবে। কানাইয়া বলেছে করিয়ে দেবে। আর আমি আপনাকে দিয়ে দেবো। কেনো কি ও ওরা টকার জন্য আটকায়। কি এতোই ঝামলা দেখাবো, ঝামলা দেখালে party নিজে হবে বলবে যে আপনি টাকা একটু নিয়ে নিন। কিন্তু আমার কাজটা করে দিন। আর কিছু না। প্রচুর party কে হাঁপায়ে কি। না আগে দোঁড়ায়, লোকদের কে দোঁড়ায়। হ্যাঁ। কেন কি দেখ bank বলে সবাইকে তোমরা টাকা দেও কিন্তু এদের বদমাসের জন্য এদের বদমাশের জন্য bank রা এতো কে করে? নাহলে bank তো বলেইতো তোমাদের কে কিছু আরে যত টাকা দেবে অত interest পাবে bank কিন্তু বদমাসি এদের না এদের বদমাসি এত আছে কি কিছু বলার নেই।

হ্যাঁ এর থেকে ভালো নেবা । আহ দোঁড়াই অনেক আর ব্যাপারটা কি bank এদের কে free কাজ করার জন্য রেখেছে, আর এরা নিজের কাজ demand করার জন্য করে। বেশি কাজ করলে বেশি demamd হবে। কম কাজ করলে কম demand হবে হ্যাঁ

এটা কখনো check টা bounce হয়নিতো কতদিন হয়েছে check bounce হওয়া, মানে bounce হওয়া কদিন হয়েছে, ওইটা থেকে savils code টা খারাপ হয়ে যায় জানো

ওরে তাহলে তো মনে হয় ফাঁসতে পারে। এখানে উম দেখি কি করা যাক। কেনো কি? হ্যাঁ আমি জোর কি?

আচ্ছা আচ্ছা, আচ্ছা। হ্যাঁ ওইটা কিন্তু bike টা তো ওর নামে হয়ে যাবে।

তালে একটা কাজ করো, ঠিক আছে? কথা শোনো আমার। উহ wife এর account থেকে দেবে, তাহলে interest টা একটু কম পড়বে, ঠিক আছে? অর্ধেক থেকে এক percent interest কম পড়বে মানে ধরে নেও। তুমি কোন বাইকটা নেবে? এটা বলো। Apache নিবে তাহলে Apache কত পরছে, দেড় লক্ষ টাকা পরছে, কত পরছে, হ্যাঁ তালে এক লাখ সত্তর, এক লাখ আশি একটু থামো করতে দেও।

একটা কাজ করো, তাহলে তোমার কত টাকা তুমি বলেছো কি দেবে আর bank কতো দেবে বলতো? আচ্ছা মানে তুমি কুড়ি হাজার টাকা down payment করবে ঠিক তো? আর তোমার দেড় লাখ টাকা তোমাকে bank থেকে লাগবে। তালে তুমি একটা কাজ করো তাহলে interest টা হয়ে যাবে তোমার ধরে নাও আট percent interest হয়ে যাবে। কতদিন হবে তোমার তিন বছর নাকি পাঁচ বছর? তিন বছর ঠিক আছে। তাহলে তিন বছর হয়ে গেল। তিন বছরে আট percent per annum হয়ে যাবে। তাহলে তিন বছরে চব্বিশ percent হয়ে গেলো। আর দেড় লাখে চব্বিশ percent হয়ে গেলো তোমার উহ পঁচিশ percent ই ধরে নাও, তাহলে ত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ হাজার টাকা তোমার interest হয়ে গেলো। পঞ্চাশ আর আটত্রিশ এক লাখ আটাশি হাজার টাকা তুমি দেবে ছত্রিশ মাসে। তাহলে হয়ে গেল হম

ওই ধরে নেও পাছে আর দুইশো টাকা পড়ে যাচ্ছে, পাছে আর দুইশো টাকা তোমার পড়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে পাঁচ হাজার দু'শো টাকা পরে যাবে এটা কিন্তু ব্যাপার এটাই কুড়ি হাজার টাকা

আচ্ছা, আচ্ছা, আচ্ছা। না না দেখো ওইটাই কি থাকে ওইটা যদি তোমার CIBIL score টা ভালো থাকে তুমি যেকোনো একটা loan নেওয়ার জন্য CIBIL score টা ভালো থাকে তোমার loan টা তাড়াতাড়ি pass হয়ে যায়। interest কম লাগে না loan টা তাড়াতাড়ি কেনো কি bank একটা ভরসা হয়ে যায়, যে লোকটা ভালোই লোকটা ভদ্র টাকা দেবে, টাকা দেওয়ার time এ ঝামেলা করে না। তালে যেহেতু তুমি wife এর নামে নেবে তাই জন্য একটা কাজ করবে bike টা নেওয়ার time এ তুমি উহ bike টা নিয়ে নিলে তের পরে তো freeprocess যে number paid থাকবে ওইটা যদি পেয়ে যাও তালে ভালো না হলে তোমাকে waiting করতে হলে wait করতে গিয়ে তার পর তুমি চলে যাবে ভবানি ভবানি ভবানি ভবানি না তুমি চলে যাবে পদ্দাব কোট ওইখানে ফাস্টার মেস্টেটে দশ টাকা stamp paper এ তুমি ওই bike কে নিয়ে যাবে বলবে কি wife এর গাড়ি আছে হ্যাঁ আমি চালাবো ওই গাড়িটা একটা letter করিয়ে দেবে ওইখানে এক হাজার দুই হাজার টাকা খরচা হবে ওইটা করে নিলে কি হবে কি আসলে পুলিশরা যে ধরে ওই time এ তুমি letter টা দেখাবে তোমাকে ধরবে না। ঠিক আছে? ঠিক আছ? এটা করলে কোন অসুবি এখাকটা খরচে হয় ওই letter টা থাকলে ওইটা ধরে নেও দেড় বছর চলবে হম একবার letter তা করে নিলে দু তিন বছর tension দূর হয়ে যায় কেনো কি পুলিশরা তো জানো টাকা খাওয়ার জন্য কিছু করতে পারে আচ্ছা হ্যাঁ ওটাই আছে হ্যাঁ ওইটা হয়ে যাবে। ঠিক আছে আরে তুমি যাওনা কোনো অসুবিধা নেই। আহ তুমি যাও ঠিক আছে না গেলে আমাকে call করবে আমি ওর number টা দিয়ে দেবো ওথে কথা বলে সবকিছু হয়ে যাবে শুধু সব documents গুলো নিয়ে যাবে, passport, check book wife কে তারপরে যে paper গুলো আছে ওখান থেকে যা পেয়েছো তা final amount কত আছে সবকিছু নিয়ে যাবে। ঠিক আছে উহ এই এখান থেকে করাবে না যেখানে বাইক নেবে ওখান থেকে loan pass করবে না। ওইখান থেকে loan pass করালে কি হয়, ওখানে যে agent থাকে ওইটা commission জন্যে pre process তোমার তিন চার হাজার যে টাকা লাগে ওটার জন্য বসে থাকে ওকে দিয়ে করালে ও করে দেবে এক হাজার দেড় হাজার টাকা নেবে আমি দেলে নিয়ে নেবে। যদি এখান থেকে পারো সাড়ে তিন চার হাজার টাকা নিয়ে নেবে। আর ওরা বলবে কি আমি পুরো bank থেকে amount করে দিচ্ছি। করবে না কখনো। আমি যে বলবো তুমি কুড়ি হাজার না দিয়ে তুমি চেষ্টা করে পঞ্চাশ হাজার টাকাটা দিয়ে দাও, তোমার interest টা বেঁচে যাবে। কেনো কি হ্যাঁ দেড় লাখ টাকার interest হয়ে যাচ্ছে এক লাখ ~তোমার হয়ে যাচ্ছে আটত্রিশ হাজার টাকা। আর যদি তুমি এক লাখ টাকা দেও তাহলে তোমার interesr হয়ে যাচ্ছে চব্বিশ হাজার টাকা। তাহলে তোমারি তো চৌদ্দ হাজার টাকা বাঁচ্ছে। হ্যাঁ তাইলে বলো কুড়ি হাজার না দিয়ে তুমি চেষ্টা করো পঞ্চাশ হাজার টাকা দিতে

হ্যাঁ একটু বলো না হলে আমাকে কল করবে আমি নিজে ব্যাংক থেকে নতুন account তৈরি করে করিয়ে দেবো। tension এর চাপ নেই ঠিক আছে একদম tension শুয়ে থাকো করিয়ে দেবো চলো বাই বাই বাই। take care বর্তমানে যে জায়গাটা দিল্লী তার কাছেই ছিল পৌরাণিক যুগের চন্দ্রবংশীয় রাজাদের রাজধানী হস্তিনাপুর রাজব

হস্তিনাপুরের রাজা হন। কুরু থেকেই রাজ চন্দ্র বংশীয় রাজারা কৌরব নামে পরিচিত হন। কুরু যেখানে তপস্বা করেছিলেন সেই স্থানই কুরুক্ষেত্র।

হস্তিনাপুরের সিংহাসনে কে রাজা হবেন তাই নিয়ে এই কুরুক্ষেত্রে পান্ডব কৌরব ভাইদের মধ্যে আঠারো দিন ব্যাপী মহা যুদ্ধ হয়োছিল। কুরু বংশের কথা আর কুরুক্ষেত্র যুদ্ধের ঘটনা নিয়ে ব্যসদেব মহাভারত মহাকাব্য রচনা করেন। কুরুর সাত পুরুষ পর হস্তিনাপুরের রাজা হন শান্তনু। শান্তনুর সঙ্গে গঙ্গাদেবীর বিয়ে হয়। বিয়ের আগে গঙ্গা দেবী কথা আদায় করে নেন তার কোনো কাজেই

ছেলে জন্মালো জন্মের পর প্রত্যেকটি ছেলেকেই তিনি গঙ্গার জলে ভাসিয়ে দিলেন শান্তনু সব দেখেন কষ্টে তার বুক ফেটে যায়। কিন্তু শর্তের কথা ভেবে গঙ্গা দেবীর এই নিষ্ঠুর কাজে বাঁধা দিতে পারেন না। গঙ্গা দেবীর কোলে যখন অষ্টম সন্তানটি জন্মালো শান্তনু আর। স্থির থাকতে পারলেন না। গঙ্গা দেবীকে নিষ্ঠুর বলে গালি দিয়েছিলেন গিয়ে বুকে জড়িয়ে ধরলেন, গঙ্গা দেবী বললেন মহারাজ কথা দিয়ে কথা রাখতে পারলেন না তাই আমি চলে যাচ্চি আপাতত ছেলেটি আমার কাছেই থাক মানুষ করে আপনার কাছে ফিরিয়ে দিয়ে যাব। গঙ্গা দেবী শিশুটিকে নিয়ে চলে গেলেন। গঙ্গা দেবী চলে যাওয়ার পর বহু বছর কেটে গেল ছেলের কথা ভাবতে ভাবতে শান্তনু একদিন গঙ্গা তীরে উপস্থিত হল । গঙ্গা দেবীকে স্মরণ করেন করলেন। গঙ্গা দেবী এ এক তেজস্বী বালককে দেখিয়ে বললেন মহারাজ এই আপনার ছেলে দেবব্রত। একে রাজ্য নিয়ে যান। শান্তনু দেবব্রতকে হস্তিনাপুরে নিয়ে এলেন এবং তাকে যুবরাজ বলে ঘোষণা করলেন দেবব্রতের মত বীর ও গুণবাণ পুত্রকে পেয়ে শান্তনু গঙ্গা দেবীকে হারানোর দুঃখ ভুলে গেলেন। দেবব্রতের সুমিষ্ট ব্যবহারে পাত্র মিত্র প্রজা সকলেই খুব খুশি হল। দেখতে দেখতে চারটি বছর কেটে গেল শান্তনু একদিন যমুনা তীরের বনে বেড়াতে গেলেন সেখানে দেবীর মত রূপবতী এক স্ত্রী কন্যাকে দেখতে পেলেন তার গায়ে ফুলের মিষ্টি গন্ধ রাজার প্রশ্নের উত্তরে তিনি জানালেন তিনি দাসরাজের কন্যা নাম সত্যবতী নৌকা চালান মণী ঋষিদের এপর ওপার পৌছে দেন। শান্তনু দাসরাজের সঙ্গে দেখা করে সত্যবতীকে বিয়ে করতে চাইলেন দাসরাজা বললেন বিয়ে দিতে তার আপত্তি নেই।

দেবব্রত এখন যুবরাজ তিনি বসবেন হস্তিনাপুরের সিংহাসনে তাকে বাদ দিয়ে সত্যবতীর পুত্রকে সিংহাসনে বসাতে হবে এ কথা শান্তনু মানতে পারলেন না হতাশ হয়ে ফিরে এলেন হস্তিনাপুরে। দেবব্রত লোকমুখে শুনলেন শান্তনুর হতাশার কথা বাবাকে সুখী করার জন্য ঘোষনা করলেন তিনি সিংহাসনে বসবেন না বিয়েও করবেন না বাকি জীবন। তা ব্রম্মচারীর মতন কাটিয়ে দিবেন এই কঠিন প্রতিজ্ঞার কথা শুনে হস্তিনাপুরের লোক দেবব্রতের নাম দিলেন ভীষ্ম দেবব্রতের প্রতিজ্ঞার কথা শোনার পর দাস রাজা শান্তনুর সঙ্গে সত্যবতীকে বিয়ে দিলেন পুত্রের উদারতায়

মারতে পারবে না একমাত্র নিজে ইচ্ছা করলেই তোমার মৃত্যু হবে । রানী সত্যবত~ সত্যবতীর দুটি ছেলে চিত্রাঙ্গজ ও বিচিত্র বীর্য ছেলেরা বড় হয়ে উঠার আগেই শান্তনুর মৃত্যু হল তখন ভীষ্ম রানী সত্যবতীর মত নিয়ে চিত্রাঙ্গজকেই সিংহাসনে বসালেন চিত্রাঙ্গজ ছিলেন মস্ত বীর দেব দানব গন্ধর্ব কাউকেই তিনি পরোয়া করতেন না গন্ধর্ব দেশে